ছাগলগুলো উঠছে এইরকম তার তার তার যে ঘরে যাকে দেখাশুনো করে ওর পিছে পিছে যাচ্ছে ।

এইখানে খাট আর এন্হ ড্রেসিং টেবিল ইত্যাদি বানানো হয়ে থাকে | কাঠের জিনিস যাবতীয় সব কিছু এখানে বানানো হয়ে থাকে | সুধু তাই নই খুব সুন্দর করে এটি বানানো হয়েছে ।

এইখানে সিতে নতুন তৈরী করা হচ্ছে | অনেক পুরুষ মানুষ এবং মেয়েলোক মানুষ মাথায় করে সিমেন্ট নিয়ে ওপরে নিয়ে যাচ্ছে ।